মুখোশের ছবি দিয়ে প্যান্ডেল -টির সাজসজ্জা করা হয়েছে বিভিন্ন রংবেরঙের কাপড় ব্যবহার করা হয়েছে এখানে।

পেট্রোল এবং ডিজেল ভরা হয় এটি ইন্ডিয়ান গ্যাস -এর--

অয়ংকর ভবন দক্ষিন এবং সামনে অনেক চারচাকা স্কুটি এবং বাইক চলাফেরা করছে আমরা দেখতে পাচ্ছি।

টবে সুন্দর গাছ লাগিয়ে ঝুলানো রয়েছে ।

ভাবে সোলার কাজ করা রয়েছে চাচেরর কাজ করা রয়েছে এবং নিচে অনেকগুলো টুল লাগানো রয়েছে এবং সামনে আলোরও ব্যবস্থা করা হয়েছে।

যেটি কেবলমাত্র বয়স্কদের বিনোদনের আশ্রয়।

পেয়ারা ইত্যাদি রয়েছে এবং ওপরে মাথায় ছাতার মতো তারা রোদ্রের জন্য বাঁচার জন্য রেখেছে।

ছোট ছোট গেঁদা ফুলের গাছ সারিবদ্ধভাবে লাগানো রয়েছে। এখানে দু রকমের গেঁদা ফুল আমরা দেখতে পাচ্ছি।

এবং এই পোস্টার -টি তে স্টেট ব্যাংক এ.টি.এম. -এর একটি লোগো দেওয়া রয়েছে।

এই ছবিটিতে আমরা দেখতে পাচ্ছি অনেক বড় একটি ফাঁকা রুম ।

এবং অনেক বড় একটি আয়না রয়েছে। আয়নার অপর প্রান্তে আমরা তিনজন মানুষকে এখানে বসে থাকতে দেখ--

একজন বক্তৃতা দিচ্ছে এবং প্রচুর লোক চেয়ার -এ বসে রয়েছে।

এবং সেখানে লেখা রয়েছে গৌড় মালদা কলেজ অফ এডুকেশন --